এখানে অনেকগুলি দোকান আসে ।

পিসনে অনেক বড় একটি বিল আসে।

এখানে একটি ঘর আছে ঘরটি খুবই সুন্দর।

খুবই ভালো লাগসে পাখিটি দেখে খুবই সুন্দর।

এবং সাইকেল রাখা আছে সোট বাইচ্চাদের ওয়াইকার ।

ভিতরে একটি লোক সিটে বসে আসে এখানে কালার খুব সন্দর।

এখানে দেখতে পেয়েসি একটি পাম্প আসে ।

এখানে এসে মানুষ জিম করেন।